লিনাক্স প্রসেস সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়ালটিতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালটিতে আমি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করছি
আমি ধরে নিচ্ছি যে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম এ কিভাবে কাজ শুরু করতে হয় ত়া জানেন এবং মৌলিক র্নিদেশাবলী সম্বন্ধে আপনার কিছু ধারনার রয়েছে
আপনি চাইলে এই ওয়েবসাইট এর অন্য কথ্য টিউটোরিয়াল গুলির সাহায্য নিতে পারেন
মনে রাখবেন যে লিনাক্স কেস সেনসিটিভ
এই টিউটোরিয়ালটিতে ব্যবহৃত সমস্ত কমান্ড ছোট হাতের অক্ষরে আছে অন্যথা হলে সেটি উল্লেখ করা হয়েছে
এখন আমি প্রসেস সংক্রান্ত একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবো
যাকিছু লিনাক্স এ চলছে সেটিই একটি প্রসেস
যে শেল টি চলছে এবং আমাদের কমান্ড নিচ্ছে সেটিও একটি প্রসেস
আমরা যে কমান্ড গুলি টার্মিনালে লিখি সেগুলি যখন চলে তখন আমরা তাদেরও প্রসেস বলতে পারি
আপনি যে video ত়ে এই টিউটোরিয়ালটি দেখছেন সেটিও একটি প্রসেস
যেই ব্রাউজার টি চলছে এবং যেটিতে আপনি স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইট টি খুলেছেন সেটিও একটি প্রসেস
শেল স্ক্রিপ্টস যেগুলি কাজ করছে সেগুলিও প্রসেস
প্রসেস হল একটি প্রোগ্রাম যেটি চালানো যায়
প্রসেস গুলি প্রায় আমাদের মতই
তাদের জন্ম ও মৃতু হয়
তাদের প্যারেন্ট বা পিতামাতা এবং চাইল্ড বা সন্তান থাকে
প্রথমে আমারা শেল প্রসেস সম্বন্ধে শিখব
যখন আমরা সিস্টেমে লজিন করি তখন লিনাক্স কার্নেল শেল প্রসেসটি শুরু করে
এখন এইটি জানাই যথেষ্ট যে লিনাক্স কার্নেল লিনাক্স অপারেটিং সিস্টেম এর মূল অংশ
লিনাক্স চালানোর জন্য সবথেকে আবশ্যিক উপাদানগুলি দিয়ে কার্নেল তৈরী হয়
শেল সমস্ত অন্যান্য উসের কমান্ড প্রসেস গুলি জন্ম দেয়
এখন আমারা একটি টার্মিনাল খুলব
আমরা টার্মিনালে একটি ডলার চিন্হের আকারে কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছি
এইটি শেল প্রসেস এর কাজ
এন্টার টিপলাম
দাতে কমান্ড চালালে শেল প্রসেস একটি দাতে প্রসেস এর জন্ম দেয়
যেহেতু শেল প্রসেস দাতে প্রসেস কে জন্ম দিয়েছে তাই আমরা বলতে পারি যে শেল প্রসেস দাতে প্রসেস এর প্যারেন্ট এবং দাতে প্রসেস শেল প্রসেস এর চাইল্ড
সিস্টেম এর তারিখ এবং সময় দেখানোর পর দাতে প্রসেসটি মারা যায়
একটি শেল অন্য একটি শেল প্রসেস কেও জন্ম দিতে পারে
একটি প্রসেসকে জন্ম দেওয়া অথবা তৈরি করাকে স্পাউনিং বলা হয়
অন্য একটি শেল প্রসেস সৃষ্টি করতে টার্মিনালে গিয়ে শ্ লিখলাম এবং এন্টার টিপলাম
আপনি টার্মিনালে একটি নতুন প্রম্পট দেখতে পাবেন
এখন আমরা মূল শেল কে শেল ১ এবং তার থেকে সৃষ্ট চাইল্ড শেলকে সাবশেল অথবা শেল ২ বোলব
এই নতুন কমান্ড প্রম্পট এ যেকোনো কমান্ড চালানো যেতে পারে
এই নতুন প্রম্পট টিতে এলএস কমান্ড চালান যাক
কমান্ড প্রম্পট এ এলএস লিখলাম এবং এন্টার টিপলাম
আমরা ফাইল এবং ডিরেক্টরীর একটি তালিকা দেখতে পাচ্ছি
এখন একটি নতুন প্রসেস এলএস তৈরি হয়ছে
এখানে শেল ২ ls এর প্যারেন্ট শেল ১ ls এর গ্র্যান্ডপেরেন্ট বা পিতামহ
এলএস শেল ২ এর সন্তান এবং শেল ২ নিজেই শেল ১ এর সন্তান
শেল ২ কে শেষ করার জন্য নতুন প্রম্পট এ এক্সিট লিখুন এবং এন্টার টিপুন
এইটি শেল ২ কে শেষ করবে এবং আমরা আমাদের মূল কমান্ড প্রম্পট এ ফিরে যাব
আমাদের প্রত্যেকের কিছু বৈশিষ্ট্যাবলী রয়েছে যেগুলি আমাদেরকে সনাক্ত করে
সেই বৈশিষ্ট্যাবলী আমাদের নাম পিতামাতার নাম জন্ম তারিখ পান কার্ড নম্বর ইত্যাদি হতে পারে
অনুরূপভাবে প্রসেস এরও কিছু বৈশিষ্ট্যাবলী থাকে যেমন PIDবা processইদ PPIDবা প্যারেন্ট প্রসেস ইদ স্টার্ট টাইম ইত্যাদি
কার্নেল এই বৈশিষ্ট্যাবলীর তালিকা একটি প্রসেস টেবিলে সংরক্ষণ করে রাখে
প্রত্যেকটি প্রসেসকে একটি অনন্য পূর্ণসংখ্যা পিড দ্বারা সনাক্ত করা হয়
যখন কোনো প্রসেস এর জন্ম হয় তখন তার পিড কার্নেলের দ্বারা নির্ধারিত হয়
কোনো প্রসেস যখন একটি চাইল্ড প্রসেস প1 কে জন্ম দেয় তখন আগের প্রসেস এর পিড প1 প্রসেস এর পিপিআইডি হয়
বর্তমান শেলের পি আই ডি দেখার জন্য প্রম্পট এ এচো স্পেস ডলার ডলার লিখলাম এবং এন্টার টিপলাম
একটি সংখ্যা দেখা যাচ্ছে
এইটি বর্তমান শেলের পি আই ডি
প্রসেস সম্পর্কে আমরা যে কমান্ডটি অনেকসময় ব্যবহার করি সেটি হলো পিএস কমান্ড
পিএস অথবা প্রসেস স্ট্যাটাস কমান্ড সিস্টেম এর সমস্ত রানিং প্রসেস গুলির তালিকা প্রদর্শন করে
আমরা এখন কোন অপশন ছাড়াই এই কমান্ডটি চালিয়ে দেখব
প্রম্পট এ কমান্ড পিএস লিখুন এবং এন্টার টিপুন
এই ভাবে আমরা বর্তমান উসের এর দ্বারা চালানো সমস্ত প্রসেস গুলির তালিকা দেখতে পাই
আপনি সিএমডি শিরোনাম এর নীচে প্রসেস গুলির নাম দেখতে পাচ্ছেন
এটি ছাড়াও আপনি পিড টিটিআই বা কনসোল যেটিতে প্রসেস চলছে কতক্ষণ সময় অর্থাৎ প্রসেসর কতটা সময় এই প্রসেস এর শুরু থেকে ব্যবহার করা হয়েছে ত়া দেখতে পাচ্ছেন
আমার মেশিন এ দুটি প্রসেস দেখতে পাচ্ছি
একটি বাশ অর্থাৎ যে শেল প্রসেস আমরা ব্যবহার করছি
অন্যটি পিএস প্রসেস নিজেই
একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যনীয় বিষয় হল শেল প্রসেস এর পিড এচো স্পেস ডলার ডলার কমান্ড এর আউটপুট এর সমান
যদি আমরা একটি নতুন সাবশেল স্পাউন করি তাহলে কি হয় দেখা যাক
টার্মিনাল এ শ্ লিখুন এবং এন্টার টিপুন
এখন নতুন লাইন এ যে নতুন প্রম্পট দেখা যাচ্ছে তাতে পিএস লিখুন এবং এন্টার টিপুন
আমরা ৩ টি প্রসেস এর তালিকা দেখতে পাচ্ছি
প্রসেস শ্ যুক্ত হয়েছে
এখানে পুনরায় লক্ষ্য করবেন যে bash প্রসেস এর পিড আগের সাথে সমান
আমরা পরে দেখব যে পিএস এর অনেক অপশন আছে
প্রথম অপশন টি তালিকায় থাকা প্রসেস এর আরো বৈশিষ্ট্য দেখায়
এখন প্রম্পট এ গিয়ে পিএস স্পেস মাইনাস f লিখে এন্টার টিপুন
এইটি এখন আগের মতন ৩ টি প্রসেসকে পুনরায় তালিকাভুক্ত করবে
বাশ শ্ এবং পিএস f
কেবল পার্থক্য হল এখন আরও বেশি বৈশিষ্ট্যাবলী তালিকাভুক্ত করা হয়েছে
উইড হল যে উসের প্রসেস টিকে আরম্ভ করেছে তার উসের নামে
পিপিআইডি অর্থাৎ প্যারেন্ট প্রসেস এর PIDও এখানে দেখা যাচ্ছে
উদাহরণস্বরূপ বাশ প্রসেস শ্ প্রসেস এর প্যারেন্ট তাই bashএর পিড এবং শ্ প্রসেস এর পিপিআইডি সমান
অনুরূপভাবে যেহেতু শ্ প্রসেস পিএস প্রসেস এর প্যারেন্ট তাই শ্ প্রসেস এর পিড ও পিএস f প্রসেস এর পিপিআইডি সমান
সি প্রসেসর এর ব্যবহার দেখায়
একটি প্রসেস ত়ার জীবনকালে প্রসেসর এর কত শতাংশ বাবহার করেছে এটি ত়া দেখায়
এইটিকে 0 হিসেবে দেখা যাচ্ছে কারণ এইক্ষেত্রে প্রসেসর এর ব্যবহার নগন্য
স্টাইম ফিল্ড প্রসেস এর শুরু হবার সময় দেখায়
বাকিগুলি আমরা আগে পিএস আলোচনার সময় দেখেছি
প্রসেস দুইপ্রকার হয় প্রথমটি উসের প্রসেস
সেইগুলি ব্যবহারকারীদের দ্বারা শুরু করা হয়
উদাহরণস্বরূপ পিএস বা অন্য বেশিরভাগ কমান্ড যেগুলি আমরা টার্মিনালে চালাই
দ্বিতীযটি হল সিস্টেম প্রসেস
এই প্রসেস গুলি সিস্টেম শুরু অথবা উসের লজিন এর সময় সিস্টেম শুরু করে
সিস্টেম প্রসেস এর উদাহরণ হল বাশ
আমরা যদি সব প্রসেস অর্থাৎ উভয় সিস্টেম প্রসেস ও উসের প্রসেস দেখতে চাই
তাহলে আমরা মাইনাস e অথবা মাইনাস বড় হাতের অক্ষরে A অপশন ব্যবহার করতে পারি
টার্মিনাল এ যান এবং প্রম্পট এ পিএস স্পেস মাইনাস e লিখে এন্টার টিপুন
আমরা প্রসেস এর একটি লম্বা তালিকা দেখতে পাচ্ছি
এই তালিকা টি বিভিন্ন পৃষ্ঠায় দেখার জন্য প্রম্পট এ লিখুন
পিএস স্পেস মাইনাস e স্পেস উল্লম্ব দাঁড়ি স্পেস মোরে এবং এন্টার টিপুন
আমরা আগেও দেখেছি যে মোরে বাবহার করলে একটি উইন্ডো তে একসময় যতগুলি প্রসেস দেখা সম্ভব একসময় শুধু ততগুলিই দেখানো হয়
আমরা এন্টার টিপে স্ক্রল করলে প্রসেস এর সম্পূর্ণ সূচী দেখতে পারব
এই তালিকার প্রথম প্রসেস টি গুরুত্বপূর্ণ
এইটিকে ইনিট প্রসেস বলা হয়
এই প্রসেস টি প্রায় অন্যান্য সব প্রসেস এর জন্ম দেয
এইটির পিড সবসময় ১ হয়
প্রম্পট এ ফিরে আসতে q টিপুন
এই টিউটোরিয়ালে আমরা প্রসেস শেল প্রসেস প্রসেস এর স্পাউনিং প্রসেস এর বৈশিষ্ঠবলী এবং বিভিন্ন্ প্রকার প্রসেস নিয়ে আলোচনা করেছি
আমরা এখানে পিএস কমান্ড er ব্যবহারও শিখেছি
এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল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
এই বিষয় বিস্তারিত তথ্য httpspoken tutorialorgNMEICT Intro ei লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য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
শুভবিদায়